কাউন্টারটির সামোনের দিকে গ্লাস দিয়ে ঘেরা রয়েসে কাউন্টারটির টেবিলের উপর অনেকগুলি ইলেকট্রনিক বস্তু রাখা রয়েসে।

সাইডে একটি রাস্তা রয়েসে।

রাস্তার মইধ্যে অনেকগুলা বাইক রাখা রয়েছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে বড় একটি বিল্ডিং রয়েসে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে সামনে বড় একটি রাস্তা রয়েসে।

সিঁড়ির উপর দিয়ে দুজন ব্যক্তি চলে যাচ্ছেন সাইডের দিকে অনেকগুলা গাছপালা রয়েসে।

এই সোবিটিতে দেখা যাচ্চে যে বড় একটি রুম রয়েসে।

আরেকজন ব্যক্তি হাতে পাইপ নিয়ে একটি জায়গার ওপর কি যেন করতেসেন।

একটি লাল রঙের টেবিল রয়েসে।

সাইডে একটি ড্রেন ও রয়েসে।

একটি দুকান রয়েসে দুকানের বিতর অনেকগুলো বস্তু রাখা রয়েসে।

সামোনে দুটা বস্তু দেখা যাচ্ছে যেগুলির মধ্যে দৌড়ানো হয়।

একটি বড় সাইনবোর্ড লাগানো রয়েসে যার মইধ্যে একজন বডি বিল্ডার রয়েসে।

গার্ডওয়ালটির ওপর লোহার গ্রিল লাগানো রয়েসে।

একজন শ্রমিকও রয়েসেন এবং অনেকগুলো পাথরও ওখানে দেখা যাচ্ছে ঘরটির মধ্যে।

সামোনে অনেকগুলা বাইদ্যযন্ত্র রয়েসে ইলেকট্রনিক ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে সামনে কাপড় দিয়ে কি যেন একটা বানানো রয়েছে টয়লেটের মত।

সামোনে অনেকগুলা বালুর চর রয়েসে তার সামোনে অনেকগুলা জলও রয়েসে।

আটনের বিতর অনেকগুলা বস্তু কি যেন রাখা রয়েসে বোজাই যাচ্ছে না।

একজন ব্যক্তি রয়েছেন একটি টুলের উপর বসা টুলগুলা কাঠের।

গেটটির উপর লেখা রয়েসে স্প্রিং বেলি সেন্ট্রাল ইস্কুল ।

এই সোবিটিতে দেখা যাচ্ছে যে বড় একটি খেলার গ্রাউন্ড রয়েসে।

গ্রাউন্ডটির মধ্যে তিনজন প্লেয়ার রয়েছে।

ওপরে একটি সাইন বোর্ড লাগানো রয়েসে যেটির মইধ্যে থেকে লাইটের আলো আসতেস--

এই জায়গাটি টাইস মারা সামোনের দিকে অনেক জায়গায় লোহার গ্রিল রয়েসে এই জায়গাটি দেখে অত্যন্ত সুন্দর--

উপরের দিক থেকে ঝুলানো রয়েসে লঙ্গর সাইড -এ আরো একজন ব্যক্তি লঙ্গরটি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েসেন।

অনেকগুলা গাসপালাও রয়েসে সাইডে বড় একটি ফ্যাক্টরির মতো গর রয়েসে।

একটি ফোর জিরো সেভেন ট্রাক রয়েসে ।

বিল্ডিংয়ের উপর অনেকগুলা মানুষ রয়েসেন তাঁবু দেখতেসেন।